এখানে একটা বাগান আছে পার্ক পার্কের ভিতরে একটা আমের গাছ আছে ছালের গাছ আছে ঝাউ গাছ আছে।

একটা মাঠ আছে দেখতে পাচ্ছি মাঠের চারিদিকে লাইট জ্বলছে দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে বসে আছে দেখতে পাচ্ছি একটা সা--

ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি। ব্যানার লাগানো আছে দেখতে পাচ্ছি। একটা তিন চাকা অটো দেখতে পাচ্ছি। একটা বুলের দেখতে পাচ্ছি।

লাগানো আছে দেখতে পাচ্ছি সাদা বিল্ডিং দেখতে পাচ্ছি গাছ দেখতে পাচ্ছি অনেকগুলো প্লাস্টিক পড়ে আছে দেখতে পাচ্ছি একটা কুর্শি দেখ--